বা লোহা ব্রিশি শব্দর অর্থ হছে পোষোক সভা ও সমিতি অর্থাৎ রাজনৈতিক সংগঠন সমিতি দারা উপজাতিদের প্রধানকে নির্বাচিত করা হয় ঠিক তেমন উগ্র কথার অর্থ হছে পুলিশ বা রক্ষক গুব কথার অর্থ জনের প্রধান গাব কথার অর্থ গাভীনি জন কথার অর্থ সম্প্রোদায় প্রভৃতি

অথর্ব বেদ সমোন্ধে বিস্তারিত আলোচনা প্রথম বিষয় ঋগবেদ ধারুন তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হল ঋগবেদ চৌদ্দশো থেকে এক হাজার খ্রিস্তপুর্বের মধ্যে সরস্বতী নদীর তীরে এতি রোচিতো হোয়েছিলো হাজার আথাসতি শ্লোক এবং স্রোত ছিলো এই ঋগবেদের মধ্যে ঋগবেদের গুরুত্বপূর্ণ অন্গ্সো ছিল গায়ত্রী মন্ত্র যা সাবিত্রির উদ্দেশে পাথ কোরা হোতো শ্লোকগুলি দেবতাদের উদ্দেশে নিবেতিতো সর্বোচ্চ দুশোউনোনব্বইতি শ্লোক নিবেতিতো হোযেছে ঋগবেদের সবচেয়ে জনপ্রিয় ও প্রশংসিত দেবতা ইন্দ্র তিনি ছিলেন স্বর্গের অধিসর ও বজ্র ও বিদ্যুৎ এর দেবতা ছিলেন বরুন বিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিষয় আধিস্তাতা এই দেবতা ঋগবেদে সবচে অলোকিতো হোযেছে সরস্বতী নদির নাম পুর্বে যমুনা ও পশ্চিমে স্বতন্ত্র নদির মধ্যবর্তী স্থানে সরস্বতী নদির কোথা অলোচিতো হ্য়ছে ঋগবেদে উল্লেখিত সপ্তসিন্ধু নদি গুলি হল সিন্ধু, সরস্বতী, শতদ্রু, পুরুশানি বা যার অপর নাম রাভি বা ইরাবোতি অসিকানি বা চেনাব বিপাসা বা বিপাস ও বিতোস্তোতা ঋগবেদের আবৃত্তিকারি দের বোলা হ্ত ক্ষত্রি পুরোহিত দের বোলা হ্ত মত্রি ঋগবেদের ওম শব্দতি সবচেয়ে বেসি বার উচ্চারিত হ্য়ছে ওম মোত হাজার আথাস বার দশমতম মোন্দলির পুরুষ তিন জাতির প্রথার অর্থাৎ বর্ণপ্রথার উল্লেখ আছে ঋগবেদের সপ্তম মণ্ডলে আছে ভরতকুষ্টিভূত রাজা সুদাসের সঙ্গে দ্শ রাজার যুদ্ধ হ্য় পুরুশানি ও রাভি নদির তিরেযুদ্দে রাজা সুদাস জয়ী হোন এবং এই গোল্পো নিয়েই আমাদের ঋগবেদ রচিত হয়েছিল যা ভারতের এক উল্লেখিত প্রাচীনতম সাহিত্য এবং

হ্যাঁ normally কথা বলছি। কিছু নেই। খালি গালাগালি দিবি না তাহলেই হবে।

হ্যাঁরে, বুঝতে পেরেছি।

একদম না no না নেই। Hindi না কোই হিল্লে তুই মানে literally আহ এত unromantic কেন তুই?

জীবনে romance নেইতো তাই এই জন্য। কি নেই? romance নেই বলে?

আমি কি বায়ুচিত্তে আছি? তার মানে গালাগালি দিয়ে দিলাম।

আমি কি ফালতু ফালতু আছি নাকি? আমার কোনো দাম নেই? হম আছেতো আছে হোয়াটস

tension হচ্ছিল, কাকুর জন্য? মানে, কাকু বকবে, এই সেই এরম type এর। হ্যাঁ, সেই যাওয়া থেকেই ছিল ওটা।

by the way tension side এ রেখে বল, seriously বল show টা কেমন হলো?

ওরে বাপরে!

ও বলছে যে আমি মানে ও ফিজে দা, রনী দা আর আজিমকে বলে যে ছেলেটা ওদের তিনজনকে দেখিয়ে বলছে, এদেরকে আমি চিনি। আমি দেখেছি এদেরকে। আমি বলছি কোথায় দেখেছিস? রিয়া বলছে, একে আমি দেখেছি। যাক বাবা, কোথায় দেখল?

না মানে যদি লোকে চিনে মানে যে কেউ হয়ত চেনে এইটা খুব বড় কথা না। সেই দেখেও ভালো লাগল, আর শুনেও ভালো লাগবে। না ভালো লাগেনি । না ভালো লাগলেই

গাড়ির কথা তুই বলতে পারবি কি করে? এর পরের দিন থেকে বল না আমাকে। you are not romantic any problem বললি না বলিস না যেচে তাও। মানে এমন কোন কথা যদি উচ্চারণ করেছিস যে মেরে ফেলবো আমি।

যতক্ষণ আমি তোর সাথে eye contact করেছি তুই আমার দিকে তাকাতে পারছিলি উহ হ্যাঁ জোরে বল একটু শুনতে পাইনি। আমার মুখটা কি খুব ফালতু লাগছিল? হ্যাঁ তো ওইটা খারাপ নাকি? তোর মানে তোর কি ইচ্ছে? আমি আমি তুই আমার দিকে তাকাবি আমি তোকে দেবো নাকি?

আমি খুশি হয়েছি তোর সইছে না জানলে। কি? জানলে চলছে না আমি বুঝে যাচ্ছি। তুই কি চাস আমি তোকে আহ desk chair দিই। মানে মেট্রো গাড়ির মতো

হ্যাঁ, এটা এটা এইটা এইটা অসম্ভব ব্যাপার হলো না? আমি তোকে খুঁটিয়ে দেখছি বসে বসে। আমি কি আশা নিয়ে দেখছি যে তুই তাকাবি আমার দিকে, একটু হাসবি। একটা ব্যাপার। ওরে বাপরে ও দেখছেই না আমার দিকে। সেটা ঠিক আছে। নিউইয়র্কে girlfriend পেয়ে

সারাক্ষণ বসে আছে। উফ। মানে পূর্ণদি ভাইয়া দেখ দুজনেই ও ওদের দুইজনেই ex এর xy গান করছে ঠিক আছে। আর তোরা দুজন তোদের দুইজনের প্রেমের।

silently observe করছিলাম আমরা দুইজন। তু্ই যাই বলিস কি তাই বলিস, ছেলেটার energy

কি solid energy ভাই! আরে আমাকেও ভাব খালি কি লাফান লাফিয়েছি আমি আমিতো দেখেই অবাক। বলছি একটা মানুষ কি করে এতো energy থাকতে পারে না আমরাতো তাও কিছু করছি তাই জন্যে energy আছে। ওতো কিছু করেনি চুপ করে আছে তাই তাতেই এতো energy বল? সেই সব থেকে enjoy ও করেছে

আমরা উম কথা দিয়েছি একটার সময়ে pass free তে দেব। মজা পেয়েছো, হুস গাল দেখলো ভালো লাগল। কি বলছে? পুরান public আমার বোন message করেছে ঠিক আছে মানে টাটার বোন। টাটা বলতেছে আমার শত্তুরের বোন আমাকে বলছে তুই high label গেছিস, ওখানটা আমি লিখেছি না? আহ এইটা special

its my special তো এইটা দেখে reply দিয়েছে ওমাগো মামিমাকে তো বলতে হবে। কোন মামিমা? মানে বলতে বল হম Hindi আব উসকো কিয়া পাতা Hindi কিয়া ম্যায় পাতা হে হ্যাঁ কি Hindi মাকো সব কুছ পাতা হে হ্যাঁ ওটাই বলছি কি Hindi মামিকো সব কুছ পাতা হ্যায় হ্যাঁ exactly আর লুকানো ছড়ানো কোন case নেই ভাই। আরে আরে আগে proper একটা life partner choose করে নিই। ঠিক আছে? তুই life partner টা আচ্ছা আমি যদি এইরকম করে কথা বলি তাহলে কি রোবটটা এইরকম করেই কথা বলবে? আহ proper একটা life partner choose করে নিই। ঠিক আছে? তো তো এই life partner টা এবার কিছু আরকি মোটামুটি এরকম করে কথা বলবে? I don't know যাই হোক। তো আমি মানে life partner choose করেছি। সেটার ব্যাপারে আমার মা জানে and she respect my decision, because its a good decision by the way উহ হু my choice has no flows right

তুই দেখবি এটা feel হবে না। সব নিঃসার। thats what I ever I was going to say, like promised that you will never make me regrade হম একদম no doubt আচ্ছা আমি তো english এ কথা বলতে পারব না। আমাকে তো বাংলায় কথা বলতে হবে। খালি ভুলে যাই জানিস্ তো। ওহ আচ্ছা

হম ওলে বাপলে

হ্যাঁরে।

তাই জন্যই তো সয়ে যাচ্ছি। পিছনে ঘুরে দেখার নাম নেই। কে এল কে গেল। একটু একটু concentration টা আমাকে রাখতে দে show এর প্রতি। কাজ ঢুকবে আমি seriously বল। আমি show করতে পারবো যদি show এর সময় আমি তোকে দেখি। নাহলে পরের বার থেকে যাব না। তুই তোকে তো দেখতে হবে আমাকে। তুই আমাকে দেখবি কিভাবে? আমি এমনি সময় দেখলেই হতভম্ব হয়ে যাই, কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই তোকে দেখলে। আর এইটা তো show তার উপরে।

আচ্ছা তোর কি ভুবনদার কাছে কথা মনে নেই? আমার না ঠিকঠাক মনে পড়ছে না। বলতো কি হয়েছিল? মনে পড়ছে না?

আরে আমি তোকে আমি হা করে দেখছিলাম। তোর দিকে তাকিয়েছিলাম, খুব হয়েছে। আবার তারপরে তুই আমার দিকে দেখছিলিস। আমি কখন দেখেছি আমি নিজেরই মনে পড়ছে না। হ্যাঁ আমি দেখেছিলাম ওই যখন dressing room টায় ছিলাম। অনেকবার দেখেছিস ভাই মিথ্যা কথা বলবি না।

দেখবি তো বটেই। বেহুলা লখিন্দরটা আমি করে দেখালাম না? উম তুই আমাকে দিয়েছিলিস। আমি তো

হম শোন all the best তুই আমাকে এই এই এই কথাটা বলেছিলি। ভেবেছিলি আমিতো হয়ত বুঝাতেই পারব না। খুব কাচা আমি। সামনে দিয়েতো লোকটা check টা দিয়ে চলে গেল। যাই হোক শোন না, শুনতে পাচ্ছিস?

আর আমি যখন মানে উঠেছিল ঠিক আছে? তখন তখন থেকে আদিত্যকে ইশারা করা চালু করে দিয়েছি এবার মুক্তি এবার মুখ দেখ। একদম নাম জানতাম না by the way ঠিক আছে? এবার okay এবার okay আমি বলছি, ঠিক আছে ভাই। আর আমি তো আমি তো সিনেমার নামগুলো দিচ্ছি, ঠিক আছে? কারণ জানি আমি eventually তুই আসবি। আর তোর সাথে একটু interaction করব। ঠিক আছে? সব ফেলে এসেছি। আহা ভাবা যায়! হ্যাঁ ভাবা যায়। সব planned সব preplanned হম আমি যেটা চাই সেটা হবেই। কারো বাবাও আটকাতে পারবে না। অউ। আবার এখানের matter টা তুই ভেবে দেখ খালি। তোর নিজের দিক থেকে কত মন থেকে ইচ্ছে ছিল। আমার? তাই না?

হাওয়া খাদ্য। কি চাই?

literally আমি বলছি আমার দেখে মনে হয়েছিল তুই আমাকে পছন্দ করিস। ঠিক আছে।

আহ আমি তখন মানে নিজেকে push করছিলাম এটা বিশ্বাস করার জন্য যে আমি যেটা মনে করছি সেটা ভুল। ঠিক আছে? কারণ there is no point মানে তোর কেন আমাকে পছন্দ হতে হবে হুট করে। আহ কারণ আমার আমার চোখে মানে আমার যেটুকুনই মনে আছে as per as i know তুই আমাকে প্রথমবার দেখছিলিস সেই feast এর দিন। কারণ যে আগের দিন ভুবনদার কাছে গিয়েও তুই আমাকে notice করেছিস সেটাও আমাকে সেটা আমি জানি না? আর তার আগে যে তুই আমাকে দেখেছিস তা তো আমি মানে খেয়ালই নেই। ঠিক আছে?

তো এতকিছু করে airlines এর host প্রথম দিন দেখতে গেলাম প্রথম দিন থেকেই পছন্দ হয়ে গেল। কি আশ্চর্য! end টাও দেখতে হবে তাও আল্লাহ যদি না নেয়। হবে না। তারপরের দিনই ও বলল হ্যাঁরে আমার মনের অবস্থা খুব awesome জানিসতো আমিও দেখেছি মাঝে মাঝে ওকে তোর দিকে তাকতে। আমি বলেছি, তাই না? ও বলছে হ্যাঁ। এবার আদিত্যকে বলছি তোর কি মনে হয়? বলছে হতে পারে ভাই। আমি জানি না। এখন ওক জিজ্ঞেস করতে হবে।

আহ টহল লাগিয়ে রেখেছিলি না আমাকে দেখার জন্য। মানে তুই দেখছিলাম ওকে। আদিত্যদার উপস্থিতিতে। দুর্ভাগ্য।

দ্যাখ, i condemned military ego খুব দরকারি সত্যি কথা বলতে। আমি ওখানে সবাইকে observe ই করছিলাম। যে কে কি রকম। তো সেই time এ হয়তো তোকেও দেখেছি। so good রায়কে আমি guest ও বলেছি। ছন্দা রায়কে চিনিস?

ঠিক আছে without any hope ঠিক আছে। আমার মেয়েটার সাথে কথা বলাই দে। তখন বলছে যে হ্যাঁ কথা বলবি? আমি বলিয়ে দিচ্ছি। ওকে তো আমি চিনি, আমাদের তো ওখানেই পড়ে। এ just তোকে না পড়ে বলিয়ে নিচ্ছি ওর feast টা আসলে। আমি তা হবে না। না না পড়ে না ওখানে পড়ে। আমি বলছি হ্যাঁ সেটা জানি আমি। আহ কিভাবে কথা বলে, এবার তুই দাঁড়া আমি গিয়ে বলে দেখছি। আমি বলছি ওরকম করে না, একটা plan ভাবতে হবে ভাই। বলে আমরা গোল করে বসতেছি, ঠিক আছে। আহ তো আমরা ধূম্রপান করতে গেছি পুকুরপাড়ে ঠিক আছে?

ঋক বলতে ওই যে লম্বা করে ছেলেটা আমার বাড়ির এদিকে এদিক থেকে চিনবি না। এখন যায় না, আগে যেত।

আমাদেরই batch এর। আমরা গেছি তো আমি আহ বলছি যে এরম এরম ব্যাপার। আমি কি করি বল তোরা। বলছে ঋক বলছে ভাই এরকম করিস না। তাহলে খারাপ ভাববে ঠিক আছে? ওফ feast এর দিনের কথা শুধু না।

feast এর দিনে এটাই কিনা আবার কোন ছেলেটা আসল? ঋক অর ফারাহ নামটা কি আমি ভুলে গেছি না, আহ ঋক তো আমি তোকে ছবিটা পাঠাচ্ছি। ঠিক আছে? তো ইয়ের দাদা হয় সৌম্যদীপ না কি নাম?

কার দাদা? অরিন্দম অরিন্দম। সৌম্যদীপ সৌম্যদীপ। ঠিকই বলেছিস।

তুই অত বেশি না ভেবে একটুখানি wait করে যা আমি তোকে ছবি পাঠাচ্ছি। ঠিক আছে?

বুঝতে পেরেছি, দাদাটাকে দেখে handsome লাগছিল। ওকেও আমার পছন্দ হয়েছিল। বাহ, খুব ভালো। সবাইকে পছন্দ হয়েছে। যাই হোক। কি বলে এটাকে যেন বাংলায়? কি একটা না অনেকে একসাথে পছন্দ হলে বা অনেককে একসাথে পছন্দ হলে কি বলে যেন? হাই তো বলতো। কি একটা বলে। জানি না। এটার মানে জানি না। বাড়োয়ারি বাড়োয়ারি হ্যাঁ। বাড়োয়ারি। তুই কি বলতে চাইছিস? বাড়োয়ারি মানে কি আমি জানি না। এটাই তো বলছি। বাড়োয়ারি বলে না উম ওইটা অন্যকিছু বলে। যাই হোক ওটা আমি জানি। এই না না বাড়োয়ারি আলাদা বারো ভাতারি আলাদা। এটা গালাগালি হয়ে যায়। মোট কথা হচ্ছে হ্যাঁ আমি তাই বলছি যে, এবারে আমরা সব বসেছি, বসে বসে ইয়ে করছি consult করছি ঠিক আছে। যে কি করা যায় তুই বল। আহ এটা অন্য জায়গা হলে আমি collapse করে নিতাম, ঠিক আছে?